নদীতে সূরজ পূজা করছে। এদিকে আছে উম ম একদিকে লেডিস একদিন উম মে জেন্স ।

ছোট মাছ বাটে ছোট মাছ ও বিক্রি করেহাটে ওই যে অনেকে লোক দাড়াই আছে দাড়াই থাকে মাছ খোরদের ই- করছে কিন্তু এখনো বিক্রি হয়নি আবার অনেকের ক্ষতিও হয়নি ।

এটা আমাদের মুনসি। মুনসি এ মনে করো আমাদের ইয়া কন-ন মানে লোক নিয়া আসা যাওয়া করছে। ইটা বড় হল ঘর বটে। হল ঘরের ভিতরে সবকিছু করছে।

হলুন করানিয়ে তারপরে ইয়া করবেক ইদিকে ওদিকে লোক যখন পাঠাবেক পাঠাননি-য়ে সব কাজ যোগ করবেক কাজ যোগ করে পাঁচটা সময় ইয়ার কাছ কে আসবেক পয়সা --

এটা ফুলবাগানের ফুলবাগা-নের ছেলেটাখুব সুন্দর দেখাচ্ছে ছেলেটাকে ও দেখাচ্ছে কিংবা ভালো বাগান টাকেও দেখাচ্ছে ভালোফুল উ-বাগানের ভিতরে উ-বাগানের ভিতরে আরো গাছ পালাও আছে।

খুব সুন্দর দেখাচ্ছে গাঁদা ফুল আমরা জেটা গাঁদা ফুল বলি